ছবিটায় দূরে দুটা মানুষ যাচ্ছে।

বইয়ের দোকানে চারটে লোক আছেন।

ছবিতে দুটো ব্যাগও ঝুলানো আছে।

পাহাড়টার সামনে অনেক ঘাস আছে।

ছবিটায় একটা বড় নদীর দৃশ্য দেখা গেছে।

দূরে একটা পাহাড় দেখা গেছে ।

সামনে একটা গ্রিন কালারের ডাস্টবিন দেহা গেছে।

ফুলটার রং পিঙ্ক কালারের।

ছবিতে একটা অফিস দেহা গেছে।

কাউন্টারটার পিছনে ব্লু কালার দিয়ে ড্রিমস লেখা আছে।

দোকানটার উপরে কালা বোর্ডে জে_সি_বি ইন্ডাস্ট্রিস লিখা আছে।

চেয়ারটার পিছনে একটা গাছ আছে।

একটা বড়ো বোর্ডে জিলিকি হোটেল লেখা আছে।

দোকানটার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে।

পুকুরটার আশেপাশে অনেক ঘর আছে ।

ছবিতে একটা বার্থডে পার্টির ডেকোরেশন দেখা গেছে।

পুকুরটার সাইডে দুটো ঘর আছে।

ঘরগুলোর পিছনে অনেক গাছ আছে।

বাস স্ট্যান্ডটার সাইডে একটা বড় মাঠ দেখা যাচ্ছে।